এখানে অনেকগুলা মেয়ে আর বেটা ছেলে বেয়াম করছে।

পেরগালা একজায়গায় করে দুহাতে ধরে--

এইযে একটা দেখাছে এটা চিনিয়া পার্ক ।

এ গাছটার মায় সাইড -এ একটি লোহার গেট আছে।

এই ভবনটার বাইরে অনেকগুলো বাইক লাগা আছে।

এ গ্রাউন্ড টো খুব হারা ভারা আছে।

এই যে দেখাচ্ছে একটা গোদাম।